দেখতে পাওয়া যাচ্ছে আর একতা গেত আর এখানে দেখতে পাওয়া যা--

আর এখানে একটা মহিলা দেখা যাইতে যাইতেছে বাইরে।

সাইকেল আছে আর একতা ইসস্কুটি দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে বড় একটা বিল্ডিং ঘরের ভিতরে একটা রুম দেখা যাইতাসে।

একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে।

আর এখানে উপরের লাইট জ্বলতাছে।

আর লাইট চেয়ার টেবিল আর কম্পিউটার দেখা যাইতাসে।

আর এখানে দেখতে পারছি একতা রাস্তা।

এই রুম -টা দেখে মনে হইতাছে বএটা কোন একটা হার্ডওয়ার ।

রড কাটার মেশিন আছে আর অনেকগুলি জিনিস এখানে দেখা যাইতাছে।

এই বিল্ডিংটা দেখে মনে হইতাছে এটা একটা হসপিটাল আর এর নীচে একটা বাইক আছ--

তার উফরে লেখানো আছে হোটেল নর্থ কন্টিনেন আর এটা দেখে মনে হইতেছে--

বাইরেও আছে অনেকজন মানুষ আর ছোট ছোট বাচ্চা দাঁড়ানো আছে।

ছোট ছোট ভোত আর চারিদিকে গাছপালা দেখা যাইতেছে আর একটা নেট ।

কেননা এখানে থাইচ আছে অনেকটি লাল কালারের আর সিলভার কালারে।

এখানে গাড়ি আর মানুষ দেখতে পাওয়া যাচ্ছে।